এবং নিচে রয়েছে অনেক প্রচুর লোকজন এবং অনেক তাঁরা টেবিল নিয়ে বসে রয়েছে এবং সেখানে অনেক রকমের লাইট জ্বলছে।

সেখানে প্যান্ডেল এর ভিতরে অনেক লোকজন রয়ে দেখতে পাচ্ছি যাচ্ছে এবং বাইরেও দেখছি দুজন উম দারোয়ান বা হোম গার্ড দাঁড়িয়ে রয়েছে হাতে কিছু নি--লাঠি নিয়ে।

উউম কিছু লোককে দেখতে পাচ্ছি হয়তোবা কেউ ক্রেতা কেউ বিক্রেতা আবার সেখানে অনেক রকমের উ-উ সরঞ্জম দে--